বিল্ডিং -এর গায়ে এম.এ.এম.আই.আর.আই লেখা আছে।

অনেক ছেলেপেলে আছে সেখানে আর একজন মোবাইল নিয়ে মোবাইল -এ কিছু একটা দেখছে।

এটা একটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়।

এটা একটা বিল্ডিং হবে নতুন বিল্ডিং -এর কাজ শুরু হচ্ছে-এ।

একটা গাছে লাইটিং -ও করা আছে।

আর দেওয়ালের গায়ে কিছু পোস্টার টাঙানো আছে।

এটা একটা ইস্কুল দেখা যাচ্ছে। স্কুল -এর সামনে বড়ো মাঠ।